এটা হইল ইস্কুল দোনো সাইডে বেজান ইস্কুল ।

আর এই সাইডের দিকে টিন দিয়ে গর আসে ঘরের সামনে তিনটা খুঁটি আছে ঘরোর ভিতরে খের রাখা।

এর পিসনে একটা সোপার সোপার সেট সোপার রাখা আসে আর সোপারও সেয়ার রাখা আর পিসনে একটা সাম পিসনে একটা ব্যাটা দাঁড়ানি মোবাইল টিপায়।

এখনো মিডিল -এ একটা ঘরও সামনে হইলো গিযে মিডল -ও একটা কুরসী রাখা।

উপরে লাল ও গোলাপি কালারের একটা লাইট আসে।

এই সাইড -এ হইলো গিয়া দেওয়া আছে সাইনবোর্ড একটা।

চারে ড্যান্স শিখার বড়ো আয়না লাগাইল উফরে লাইট আসে বড়ো বড়ো।

রাস্তার উপরে একটা সাইনবোর্ড লাগানি উপরে কারেন্টের তার বেজান দেখা যায় সাইডে গাছ গাছালি বেজান আছে।